এটি একটি রাস্তার উম পাশে কিছু গাড়ি দাড়িয়ে আছে। তার আ এই পাশে বড়ো বড়ো বিল্ডিং আছে । রাস্তায় একটা উমম দুটো মানুষ দাড়িয়ে আছে একটা কুকুর দাড়িয়ে আছে ।

এটি একটি নীল রঙের বিল্ডিং নীল সা-আ নীলের উপর সাদা আছে একটি সাইকেল আছে একটি জলের জগ আছে ।

এখানে সবুজ মাঠ মাঠের মাঝখানে একটি প্যান্ডেল করা আছে তার সাইড -এ উমম-উউউ ছাতা আছে ছাতার নিচে কিছু মানুষ উমম দাঁড়িয়ে আছে বসে আছে।

উম আ-আশেপাশে গাছপালা দেখা যাচ্ছে। নারকেল গাছ দেখা যাচ্ছে। হোডিং দেখা যাচ্ছে।

এটি একটি ব্যাস্ত রাস্তা। এখানে দিয়ে উমম এখানে বাস দেখা যাচ্ছে হলুদ রঙের ট্যাসকি দেখা যাচ্ছে অটো দেখা যাচ্ছে লাল রঙের গাড়ি আছে কিছু মানুষ হাঁটাচলা করছে ।